এখানে অনেক কজন বসে আছে। অনেক জন খাড়া হয়ে আছে। খুব সুন্দর লাগছে। লাল রঙের বাইক আছে। সাদা রঙের স্কুটি আছে --

অনেক মানুষ খাড়া হয়ে আছে মহিলা আছে ব্যাগ নিয়ে খাড়া হয়ে আছে খুব সুন্দর লাগছে জায়গাটা খুবই ভালো ।

আ অনেক বাড়ি আছে। এখানে চান করছে। অনেকজন আছে। ছেলে আছে। সাবান দিয়ে চান করছে। এ আসমান দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে নদীটা ।

এখানে সাইড -এ বাড়ি আছে। বাড়ির সামনে ওগুলো খাড়া হয়ে আছে দেখছে। খুব সুন্দর লাগছে জল গুলো। খুব ভালো লাগছে।